এখানে একটি বিবাহ অনুষ্ঠান চলছে খুব সুন্দর ভাবে চারিদিক প্যান্ডেল করা হয়েছে। অনেক কালারিং কাপড় লাগানো হয়েছে অনেক সুন্দর সুন্দর --

ফুল লাগানো হয়েছে। সামনে একটি গেট ও সাজানো হয়েছে। গেট এ অনেক ফুল লাগানো হয়েছে। গেট -এর সামনে--

এটি একটি দর্শনীয় স্থান। দর্শনীয় স্থানটি খুবই বড় দুর একটি বিশাল বড় প্রাসাদ দেখা যাচ্ছে প্রাসাদের সামনে বেশ কিছু স্ট্যাচু রয়েছে-এ।

ফুলদানি দেখা যাচ্ছে একটি সিংহাসন রয়েছে স্টেজে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে স্টেজের পাশে একটি গণেশ ঠাকুরের ছবি দেখা যাচ্ছে স্টেজে নিচে।

তার পাশে অনেক পুরুষ মহিলা-আ একটি বাচ্চাকে দেখা যাচ্ছে চারপাশে অনেক বিজ্ঞাপনের হোডিং দেখা যাচ্ছে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

এখানে দৌড়ে একটি পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টি খুবই সুন্দর দেখতে বিশাল বড় সবুজ রংয়ের।

পাহাড়ের নিচে একটি বিশাল বড় জমি দেখা যাচ্ছে। জমির চারপাশে অনেক ছোট ছোট পাথরের টুকরো টুকরো অংশ দেখা যাচ্ছে। এখানে প্রতিদিন প্রচুর মানুষেরা।

এখানে একটি বড় মাঠ দেখা যাচ্ছে মাঠের চারপাশে কিছু ছোট ছোট বড় বড় গাছ রয়েছে একটি ছোট্ট কুঁড়েঘর রয়েছে।

পাশে একটি গ্যারেজের দোকান ঘর দেখা যাচ্ছে। এখানে প্রতিদিন প্রচুর মানুষ প্রচুর গাড়ি নিয়ে আসে।

এখানে একটি বিশাল বড় প্যান্ডেল দেখাচ্ছে প্যান্ডেল -এর মধ্যে অনেক পুরুষ অনেক মহিলাদের বিশাল ভিড় জমেছে।

এখানে একটি সাইকেল -এর দোকান দেখা যাচ্ছে দোকান কি খুবই বড় দোকানের মধ্যে অনেক সাইকেল রয়েছে সাইকেল -গুলি একেবারে নতুন কিছু সাইকেল -এর ঝরা দেখা যাচ্ছে দেয়ালে রেখে কিছু বাচ্চাদের খেলনা সাইকেল -ও রয়েছে।

এখানে একটি সুইমিং পুল দেখা যাচ্ছে সুইমিং পুল -টি খুবই সুন্দর দেখতে। সুইমিং পুল -এ অনেক মানুষেরা স্নান করছে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে।

কিছু বসার চেয়ার টেবিল রয়েছে সুইমিং পুল এর আশপাশে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে এখানে প্রতিদিন প্রচুর মানুষ সুইমিং করতে আসে।